xcos এ calling userdefined functions এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
scilab a squaring ফাংশন লেখা
xcos এ scifunc block ব্যবহার করা
একাধিক plots আঁকতে mux block ব্যবহার করা
একাধিক inputs এবং outputs রাখা ফাংশন call করা
ubuntu 1204 operating system যা সংস্থাপিত scilab সংস্করণ 533 এর সাথে ব্যবহার করা হয়
আপনার scilab এবং xcos এর মৌলিক জ্ঞান থাকা উচিত
না হলে প্রাসঙ্গিক tutorials জন্য spoken hyphen tutorial dot org তে যান
আপনার কম্পিউটারে scilab শুরু করুন
scilab console লিখুন editor এবং enter টিপুন
তারপর নিম্ন code লিখুন:
function space y is equal to squareit বন্ধনী খুলুন a বন্ধনী বন্ধ করুন
enter key টিপুন এবং লিখুন:
y is equal to a এর ঘাত 2
শেষে একটি semicolon দিন
ফাংশন একটি input ভ্যারিয়েবল a এবং এক output ভ্যারিয়েবল y রাখে
ফাংশনের name হল squareit
এই ফাংশন ভ্যারিয়েবল a কে স্কোয়ার করার কাজ করবে
এটি ফলাফল y তে সংরক্ষণ করবে
এখন এই file পছন্দসই ডিরেক্টরিতে সংরক্ষণ করি
আমি এই file name squareit দিয়ে sci এক্সটেনশননের save সংরক্ষণ করব
এখানে আমরা ফাংশন sci ফরম্যাটে সংরক্ষণ করা অনুসরণ করে আসছি
scilab console খুলুন
এখন লিখুন xcos এবং enter টিপুন
দুটি উইন্ডোস খুলবে palette browser এবং untitled xcos উইন্ডো
এখন আমরা xcos diagram বানাবো
এটি এখন তৈরী হওয়া squareit ফাংশন অ্যাক্সেস করবে
এটি scifunc block ব্যবহার করে করা যেতে পারে
palette browser window যান
pallet browser userdefined ফাংশনে টিপুন
এই সেকশনে scifunc _ block _ m block খুঁজুন
এটিকে untitled xcos window টানুন এবং ছাড়ুন
ভালো দৃশ্যের জন্য untitled xcos window zoom করব
যেমনকি আপনি দেখেন আমি zoom বোতাম ব্যবহার করব
এখন এটি configure করতে scifunc block দুইবার টিপুন
scilab multiple values request named একটি window খুলবে
এই window আপনাকে scifunc ব্লকের input এবং output ports সংখ্যা বদলানোর অনুমতি দেবে
squareit our কাছে শুধু একটি input এবং output ভ্যারিয়েবল রয়েছে
তাই আমরা সেটিংস অপরিবর্তিত রাখি
ok তে টিপুন
একটি নতুন scilab input value request window খুলবে
text box input এবং output ভ্যারিয়েবলের সাথে ফাংশনের name type
এই ফাংশনটি scifunc block দ্বারা কল করা হবে
উপলব্ধ text box
ডিফল্ট ফাংশনের name edit করুন
লিখুন: y1 equal to squareit বন্ধনী খুলুন y1 বন্ধনী বন্ধ করুন
উল্লেখ্য যে এখানে input এবং output ভ্যারিয়েবল যথাক্রমে u1 এবং u1
এই প্রকৃত ফাংশনে ব্যবহৃত ভ্যারিয়েবল names অনুযায়ী নয় শুধুমাত্র u এবং y এর আকারে হতে হবে
ok তে টিপুন
আরেকটি scilab input value request window খুলবে
পরবর্তী প্রদর্শিত তিনটি windows ok তে টিপতে থাকুন
scifunc block এখন configured করা হয়েছে
এরপর আমরা sinusoid generator block অন্তর্ভুক্ত করব
palette browser window sources সেকশনে টিপুন
untitled xcos window sinusoid generator block টানুন এবং ছাড়ুন
সুবিধার জন্য সেই block scifunc ব্লকের বামদিকে রাখুন
output ভ্যারিয়েবল plot করতে একটি ব্লকের প্রয়োজন
palette browser window sinks সেকশনে টিপুন
untitled xcos window cscope block টানুন এবং ছাড়ুন
block scifunc ব্লকের ডানদিকে রাখুন
সুবিধার জন্য এটিকে scifunc block থেকে দূরে রাখুন
লক্ষ্য করুন যে cscope block একটি লাল input port রাখে
এটি একটি event input
আমাদের একটি event generator block প্রয়োজন
palette browser window sources সেকশনে টিপুন
clock underscore c block untitled xcos window টানুন এবং ছাড়ুন
এটিকে cscope ব্লকের উপরে রাখুন
লক্ষ্য করুন যে cscope block শুধুমাত্র একটি input port রাখে
কিন্তু আমরা input এবং output উভয় ভ্যারিয়েবলকে একই plot window plot করতে চাই
তাই আমাদের একটি multiplexer block প্রয়োজন
এই block দুটি inputs নেবে এবং একটি output port output দেবে
palette browser window signal routing সেকশনে টিপুন
mux block untitled xcos window টানুন এবং ছাড়ুন
ব্লককে scifunc block এবং cscope ব্লকের মাঝে রাখুন
আমি এখন mux block রীসাইজ এবং আবার এলাইন করি
এখন আমরা blocks একসাথে যোগ করি
sinusoid generator ব্লকের output port scifunc ব্লকের input port সাথে জুড়ি
এখন scifunc ব্লকের output port mux এর lower input port সাথে জুড়ি
mux ব্লকের output port cscope ব্লকের input port সাথে জুড়ি
clock underscore c ব্লকের output port cscope ব্লকের event input port সাথে জুড়ি
আমাদের sine input ও plot করতে have
sinusoid generator block mux we সাথে জুড়তে have
mux ব্লকের উপরের input port টিপুন
তারপর বিনা ছেড়ে mouse পয়েন্টার sinusoid generator block এবং scifunc ব্লকের মাঝের link দিকে নিয়ে then
link বাঁকাতে mouse বোতাম ছেড়ে দিন to পৃথক স্থানে টিপুন
যেই আপনি পয়েন্টার link নিয়ে যান link সবুজ হয়ে যায়
এই দুটি ব্লকের মাঝে link বানাতে mouse বোতাম ছেড়ে দিন বা একবার টিপুন
এখন আমরা অন্যান্য ব্লকের কনফিগারেশন দেখি
আমরা sinusoid generator ব্লকের frequency ম্যাগনিটিউট এবং phase বদলাতে পারি
এটি করতে sinusoid generator block দুইবার টিপুন
কনফিগারেশন window খুলবে
আমরা magnitude এবং frequency কে 1 এবং phase কে 0 রাখব
কনফিগারেশন window বন্ধ করতে ok তে টিপুন
এখন cscope block configure করি
এর কনফিগারেশন window খুলতে cscope block দুইবার টিপুন
ymin প্যারামিটার মাইনাস 2 এবং ymax প্যারামিটার 2 করুন
refresh period value 10 করুন
এই ভ্যালুতে ধ্যান রাখুন
buffer size value 2 করুন
ok তে টিপুন
এখন আমাদের clock _ c block configure করি
এর কনফিগারেশন window খুলতে block দুইবার টিপুন
period এর value 01 থাকতে দিন
initialisation time 0 করুন
ok তে টিপুন
এখন simulation প্যারামিটার বদলাই
untitled xcos window মেনুবারে simulation ট্যাবে টিপুন
এখন drop down menu থেকে setup এ টিপুন
cscope ব্লকের refresh period মেলাতে final integration time বদলান
refresh period এর value 10 ছিল
তাই final integration time এর value 10 করুন
ok তে টিপুন
এখন file file টিপুন এবং তারপর xcos diagram সংরক্ষণ করতে save এ টিপুন
xcos diagram সংরক্ষণ করতে পছন্দসই directory চয়ন করুন
যদিও পরামর্শ দেওয়া হয় যে এটি folder সংরক্ষণ করুন যেখানে squareit sci file save করেছেন
ok তে টিপুন
scifunc block squareit ফাংশন call করবে
এর means squareit diagram নিস্পাদিত করার পূর্বে আমাদের xcos ফাংশন load করতে হবে
scilab editor window যান যেখানে squareit sci file খোলা রয়েছে
editor menu bar উপলব্ধ execute বোতামে টিপুন
এটি squareit ফাংশন load করবে
এখন আমরা xcos diagram নিস্পাদিত করতে পারি
xcos diagram file খুলুন
xcos window মেনুবারে উপলব্ধ start বোতামে টিপুন
একটি graphic window খুলবে
এই window দুটি plots থাকবে
কালো রঙে input sine wave এবং সবুজ রঙে output sine wave
squareit ফাংশনে কার্যান্বিত squaring ফাংশন বাস্তবে input sine wave squared করেছে
তাই output sine wave positive অক্ষে স্থানান্তরিত করা হয়েছে
plot window বন্ধ করুন
একটি ফাংশন যা একাধিক input এবং output ভ্যারিয়েবল রাখে তা call করতে scifunc block কিভাবে edit করে তা দেখি
scilab editor window যাই
দুটি input এবং output ভ্যারিয়েবল রাখতে squareit ফাংশন edit করি
output ভ্যারিয়েবল নিম্নরূপে edit করুন বর্গাকার বন্ধনী খুলুন y comma z বর্গাকার বন্ধনী বন্ধ করুন
input ভ্যারিয়েবল নিম্নরূপে edit করুন বন্ধনী খুলুন a comma b বন্ধনী বন্ধ করুন
আমরা squared করা output 1 unit দ্বারা স্থানান্তরিত করে ফাংশন বদলাবো
main ফাংশন line নিম্নরূপে edit করুন:
y is equal two b plus a এর ঘাত 2 শেষে একটি semicolon দিন
একটি output বানান যার অ্যাপ্লিটিউট input অর্ধেক হবে
enter key type পরবর্তী line যান এবং লিখুন:
z is equal to 05 multiplied by a শেষে একটি semicolon দিন
এখন file সংরক্ষণ করুন
xcos window খুলুন
এটি configure করতে scifunc block দুইবার টিপুন
input port size ফীল্ডে 1 comma 1 in পর একটি সেমিকোলন দিন এবং আবার 1 comma 1 লিখুন
একইভাবে output port size ফীল্ডে 1 comma 1 এর পর একটি সেমিকোলন দিন এবং আবার 1 comma 1 লিখুন
ok টিপুন
একটি নতুন scilab input value request window খুলবে
text box
y1 এর পর একটি comma দিন এবং লিখুন y2
y1 এবং y2 বর্গাকার বন্ধনীতে রাখুন
এখন u1 এর পর comma দিন এবং লিখুন u2
ok টিপুন
আরেকটি scilab input value request window খুলবে
পরবর্তী প্রদর্শিত 3 the windows ok তে টিপুন
এখন scifunc block configured হয়
আমি এখন scifunc block আবার এলাইন করি
palette browser window খুলুন
sources সেকশনে constant underscore m block xcos window টানুন এবং ছাড়ুন
এটিকে sinusoid generator ব্লকের নীচে স্থিত করুন
constant underscore m ব্লককে scifunc ব্লকের নীচের input সাথে জুড়ুন
এই ব্লকের ডিফল্ট মান 1
এটিকে এইভাবে রাখুন
mux block দুইবার টিপুন
input port size কে 3 করুন
ok তে টিপুন আমি এখন mux ব্লক রীসাইজ করি এবং আমি mux এবং cscope ব্লক সঠিকভাবে জুড়ব
scifunc ব্লকের নীচের output port mux ব্লকের নীচের input port সাথে জুড়ুন
file এ টিপুন এবং xcos file সংরক্ষণ করতে save চয়ন করুন
সেই scilab editor এ যান যেখানে squareit sci file খোলা রয়েছে
editor menu bar উপলব্ধ execute বোতামে টিপুন
এটি squareit ফাংশন load করবে
এখন আমরা xcos diagram নিস্পাদিত করতে পারি
xcos window মেনুবারে উপলব্ধ start বোতামে টিপুন
একটি graphic window দেখাবে
এই window তিনটি plots থাকবে
কালো রঙে input sine wave
সবুজ রঙে output sine wave এবং
লাল রঙে amplitude scaled input
লক্ষ্য করুন যে ফাংশন input sine wave কে বাস্তবে squared করেছে এবং 1 unit offset দ্বারা স্থানান্তরিতও করেছে যেমনকি প্রত্যাশিত
আমরা input sine wave we বর্ধিত অ্যাম্লিটিউটও পাই যেমনকি অপেক্ষিত
plot window বন্ধ করুন
সংক্ষিপ্তকরণ করি
in tutorial শিখেছি:
scilab a squaring ফাংশন লেখা
xcos এ scifunc block ব্যবহার করা
একাধিক plots আঁকতে mux ফাংশন ব্যবহার করা
একাধিক inputs এবং outputs রাখা ফাংশন call করা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য contact at spokentutorial org তে ইমেল করুন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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ